দেখে মনে হচ্ছে এটি একটি সেলুন সেলুন -টিতে একটি লোক চুল কাটছে সেলুন -টির বাইরে একটি বাচ্চা বসে আছে ও একটি বাচ্চা দাঁড়িয়ে রয়েছে।

দেখে মনে হচ্ছে এটি একটি সমুদ্র সমুদ্রটিতে একটি নৌকায় করে অনেকগুলো লোক যাচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে বিকেল বেলা।

দেখে মনে হচ্ছে এটি একটি পার্ক । পার্ক টি অনেক সুন্দর ও অনেক বড়। পার্ক টির সামনে একটি গেট রয়েছে। গেট -টি ভীষণ সুন্দর।

মাথার চুলগুলো বানিয়েছে গাছের শিকড় দিয়ে।

গেট এর বাইরে দুটি বাইক রয়েছে এবং পাশেই অনেকটা জল নোংরা হয়ে রয়েছে।

এটি একটি সমুদ্র সমুদ্রটি অনেক বড় ও অনেক সুন্দর।

সমুদ্রের ধার দিয়ে অনেক ছোট ছোট গাছ রয়েছে।

এখানে বিদ্যালয়ের ছাত্রীরা মাঠে ড্রেস পরে বসে আলপনা দিচ্ছে।

একটি বাস জলপাইগুড়ি থেকে মালবাজার পর্যন্ত যাবে।

দেখে মনে হচ্ছে ট্রাফিক -এ আটকে রয়েছে একটি টোটো একটি স্ক্যুটি ও অনেকগুলো বাইক ।

পোস্ট অফিস -টির ভিতর থেকে একটি মহিলা বাচ্চা কোলে করে নিয়ে বের হচ্ছে।

শপিং মল -টি অনেক বড়ো ও অনেক সুন্দর।